দোকানের ভিতরে ব্যাগ আছে পাঁচ টাকা দামের দশ টাকা দামের।

এখানে একটা বিল্ডিং আছে বিল্ডিংটার সামনে একটা পুটকা দিয়ে খুব সুন্দর করে সাজানো হেপি বার্থডে লেখা আছে।

এখানে একটা নদী আছে নদীর ভিতরে শাপলা--

ওপরে একটা রাস্তা আছে একটাস বাইক আছে।

একটা গাছ আছে বড়ো গাছ ট্রাকটারটা হয়েছে।

মহিলার হাতে ট্রোলি আছে একটার হাতেও ব্যাগ আছে।

টাটা বাইক আছে।

এখানে একটা ব্রিজ আছে খুব সুন্দর।

কম্পিউটার আছে একটা।

এখানে একটা ফুলবাগান আছে অনেক রকমের ফুল গাঁদা ফুল।

তারফর দেয়া গোলাপ ফুল।

ফুল বাগানের সামনে একটি রাস্তা আছে।

এটা বিল্ডিং টা হয়েছে সাদা কালার ভিতরে কালো কালার বিল্ডিং টা।

বাচ্চাটার খেলনার জিনিস।

নদী অনেক বড়ো নদী আছে।

ওদের নদীর লগে একটা রাস্তা আছে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে।